এটা একটা ঠাকুর ঠাকুর মধ্যে পান্ডাল বানানো হইয়েছে।

খালি নাম গুল লেখান হয়েছে জলটো অন্যের ভিতরে বসে বসে ।

উঁ ভাটা বনানো হইঞ্চে ভাটা বনতে অনেকগুলো ইটা দেয়া হইঞ্চে ইটার মধ্যে--

চমধ্যা একটা পার্ক মতন ফুল লাগানো হয়েছে।

এটা একটা মাছ দোকান। মাছ দোকানের মধ্যে চার পাঁচ রকমের মাছ রাখা।

বসে নিয়ে ফোনে কথা করছে মাছগুলো সব--